moodle এ teachers dashboard এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা একটি আদর্শ moodle course overview সম্পর্কে শিখব
তারপর আমরা শিখব:
শেষে moodle এর কোর্সের সাথে সম্পর্কিত কিছু প্রাথমিক বিবরণ যুক্ত করা শিখব
tutorial রেকর্ড করতে ব্যবহৃত হয়েছে:
যদিও internet explorer এড়ানো উচিত কারণ এটি কিছু display অসঙ্গতি ঘটায়
এই tutorial অনুমান করে যে আপনার site প্রশাসক moodle website স্থাপন করে আপনাকে একটি নতুন খালি course নিয়োগ করেছে যেখানে আপনার শিক্ষকের বিশেষাধিকার রয়েছে
মনে রাখবেন:
আপনার site প্রশাসককে এই website moodle tutorials দেখতে বলুন
এবং আপনার জন্য একজন user বানান যাতে অন্তত একটি কোর্সের জন্য শিক্ষিকার বিশেষাধিকার রয়েছে
moodle সবচেয়ে নমনীয় সৃজনশীল এবং সহজে ব্যবহারযোগ্য শিক্ষণ এবং শেখার ব্যবস্থা
সাধারণত moodle নিম্ন করতে শিক্ষক দ্বারা ব্যবহার হতে পারে
web resources এবং খোলা শিক্ষাগত resources শেয়ার করা
quizzes এবং অনুশীলনী পরিচালনা করা
সমলয় এবং অবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করুন এবং শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি সন্ধান করুন
আমার কাছে calculus course এর course overview রয়েছে
আমার আছে
quizzes মোট সংখ্যা সাপ্তাহিক বা পাক্ষিক
আমাকে আমার course গঠন করে সেইমত moodle এ সকল materials upload করতে have
browser যান এবং moodle সাইটটি খুলুন
শিরোনাম এবং উপলব্ধ courses সহ একটি পৃষ্ঠা দেখাবে
window উপরের ডানদিকে স্থিত login link click করুন
আমি শিক্ষকা rebecca raymond হিসাবে লগইন করব
আমরা এমন পৃষ্ঠায় রয়েছি যা পাসওয়ার্ড বদলাতে বলে কারণ force password change বিকল্প admin দ্বারা সক্রিয় করা হয়েছে
বর্তমান পাসওয়ার্ড লিখে নতুন পাসওয়ার্ড লিখুন আমি লিখব spokentutorial12 #
আবার নতুন পাসওয়ার্ড লিখুন এবং তারপর নীচে save changes বোতামে click করুন
একটি সফল ম্যাসেজ নিশ্চিত করে যে পাসওয়ার্ড বদলে গেছে continue বোতামে click করুন
আমরা এখন the পৃষ্ঠায় রয়েছি তাকে dashboard বলে
আমাদের ড্যাশবোর্ড 3 কলামে বিভক্ত
বাম দিকে রয়েছে navigation menu মাঝখানে বিস্তৃত রয়েছে main course overview এরিয়ার সাথে timeline এবং courses ট্যাব
ডানদিকে একটি blocks column রয়েছে
courses ট্যাবে আপনার তালিকাভুক্ত courses রয়েছে course overview এলাকায় courses ট্যাবে click করুন
in progress ট্যাবে আমরা 2 the courses দেখি: calculus এবং linear algebra এটি সেই courses যা admin দ্বারা শিক্ষকা rebecca raymond কে নির্ধারিত
ভবিষ্যতে তাকে নির্ধারিত courses future ট্যাবে দেখাবে একইভাবে যে courses সম্পন্ন হয়েছে past ট্যাবে দেখাবে
এখন পৃষ্ঠার header দেখি উপরের বাম corner আমরা navigation drawer বা navigation menu দেখি
এটি calendar private files এবং my courses links অ্যাক্সেস দেয়
এটি একটি টগল menu যার means এতে clicked করলে এটি তার status open থেকে close এবং তার বিপরীতে বদলায়
উপরের ডানদিকে বিজ্ঞপ্তি এবং ম্যাসেজের জন্য quick অ্যাক্সেস icons রয়েছে
উপরে ডানদিকের profile ছবিতে ক্লিক করলে আমরা user menu অ্যাক্সেস করতে সক্ষম হবে এটিকে quick access user menu বলে
এতে click করুন এই সকল menu items বামদিকে স্থিত toggle menu অনুরূপ
profile বিকল্পে click করুন moodle প্রতিটি ইউসারের একটি profile পৃষ্ঠা রয়েছে
এতে ইউসারের তাদের profile তথ্য সম্পাদনা করার অনুমতি এবং তাদের নথিভুক্ত courses দেখার links রয়েছে
তাদের blog was forum posts দেখুন তাদের অ্যাক্সেস করা যে কোনো reports দেখুন এবং তাদের অন্তিমবার লগইন করার সময় তাদের অ্যাক্সেস logs দেখুন
এখন edit profile link click করুন
edit profile page খোলে
ডিফল্টরূপে general এবং user picture বিভাগ প্রসারিত
ডানদিকে স্থিত expand all link সকল বিভাগকে প্রসারিত করে
যে কোনো বিভাগের name ক্লিক করলে এটি প্রসারিত বা সরে যায়
এখানে সকল fields সম্পাদনাযোগ্য
আমি যেমন করেছি আপনি general বিভাগে আপনার ব্যক্তিগত বিবরণ লিখতে পারেন
শিক্ষক হিসাবে আমি চাই যে শিক্ষার্থীরা আমার সম্পর্কে আরেকটু জানুক
তাই এখানে description ফীল্ডে আমি কিছু বর্ণন যুক্ত করব
tutorial থামান এবং আমার দেখানোর মত আপনার বর্ণন পূরণ করুন
আপনি অন্যান্য fields এবং বিভাগে কিছু তথ্য যোগ করতে পারেন আপনি আপনার ছবিও upload করতে পারেন
আমি general এবং optional বিভাগে আরো কিছু বর্ণন জুড়েছি
তারপর update profile বোতামে click করুন এবং পৃষ্ঠাটি সংরক্ষণ করুন
এখন উপরের ডানদিকে স্থিত quick access user মেনুতে click করুন এবং preferences link click করুন
preferences পৃষ্ঠাগুলি ইউসারকে বিভিন্ন সেটিংসে quick access দেয় the তারা সম্পাদনা করতে চায়
teachers অ্যাকাউন্টের জন্য preferences পৃষ্ঠাটি বিভক্ত রয়েছে:
আমরা ইতিমধ্যে edit profile এবং change password দেখেছি
এখানে আরো কিছু প্রেফারেন্স রয়েছে:
calendar preferences এ click করি
আমরা calendar display time 24 ঘন্টার ফরম্যাটে set করব
এছাড়াও upcoming events lookahead কে 2 সপ্তাহে set করব
এর means calendar পরবর্তী 2 সপ্তাহে যা ঘটছে আমরা সেই সকল events বিজ্ঞপ্তি দেখবো
save changes বোতামে click করুন
আমরা we শৃঙ্খলায় পরবর্তী বৈশিষ্ট্য আলোচনা করার সময় বাকি প্রেফারেন্স দেখবো
এখানে তথ্য লক্ষ্য করুন
এটি breadcrumb ন্যাভিগেশন এটি একটি চাক্ষুষ সহায়তা যা moodle sites hierarchy তে কোন পৃষ্ঠায় রয়েছি তা নির্দেশ করে
এটি একক ক্লিকের সাথে উচ্চ স্তরের পৃষ্ঠায় যেতে সহায়তা করে
ড্যাশবোর্ডে যেতে breadcrumbs এ dashboard link click করুন
এখন calculus কোর্সের জন্য একটি বিষয় এবং সংক্ষিপ্ত সারাংশ যোগ করা দেখি
বাম দিকে navigation মেনুতে calculus course এ click করুন
নতুন পৃষ্ঠায় উপরের ডানদিকে gear icon click করুন
তারপর turn editing on বিকল্পে click করুন
পৃষ্ঠাটি এখন আরো সম্পাদনার বিকল্প দেখায়
topic 1 এর পাশে pencil icon click করুন
এখন উপস্থিত text box basic calculus লিখুন enter টিপুন
বিষয়ের name পরিবর্তন দেখুন
এখন সেই বিষয়ের একেবারে ডানদিকে edit link click করুন
তারপর edit topic বিকল্পে click করুন
এটি summary পৃষ্ঠায় নিয়ে আসে
এখানে summary ফীল্ডে আমরা বিষয়টির সংক্ষিপ্ত সারসংক্ষেপ দিতে পারি আমি এইরকম লিখব
নীচে scroll করুন এবং save changes বোতামে click করুন
পরিবর্তন দেখুন
এইভাবে moodle we আমাদের কোর্সের বিস্তারিত বর্ণন জোড়া শুরু করি
এখন moodle log out করব এটি করতে উপরের ডানদিকে user icon click করুন এখন log out বিকল্প চয়ন করুন
এর সাথে আমরা tutorial শেষে এসেছি সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা শিখেছি:
অনুশীলনী হিসাবে
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায় the download করে দেখুন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
এই forum আপনার প্রশ্ন post করুন